একটা কুয়ো ধরণের কিছু জিনিস আছে বাইরেটায় গেট দেওয়া আছে ।

একটি জিম -এর ঘর এখানে জিম -এর জন্য অনেক কিছু জিনিস রয়েছে। জিম করার জন্য সকাল বিকেল সবাই আসে এখানে নে একটি লাইট জ্বলছে ।

ওইটা একটি বড় নদী-ই এখানে একটি সিঁড়ি রয়েছে সিঁড়িতে--

দেখতে পাচ্ছেন একটি পুকুর। পুকুরটি ফাঁ-কা-আ করা উম পুকুরের চারধারে জঙ্গলে ভরা জঙ্গলে অনেক গাছ রয়েছে।

একটি ফাঁকা রাস্তা আছে একটি বাজার বাজারে অনেকগুলি দোকান রয়েছে ।

বড় বড় গাছ রয়েছে। একটি গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তায়। রাস্তায় লাইট ল্যাম্প পোস্ট আচ রয়েছে।